জি বলেন হ্যাঁ ওই এ এখনকার বইগুলোতে নাকি আদিকালের মানুষগুলো নাকি বানর ছিল মানুষ কখনো বানর ছিল নাকি মানে এখন বর্তমানে বইগুলা এমন ভাবে করছে আমি এখনো টিউশনি করা নেই but টিউশনি করাইতেছে যাই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 হ্যাঁ আমারও মনে হয় যে এত frequency tense না করা ভালো এখন frequency tense করলে হয় কি আমাদের শিক্ষকরা হচ্ছে তাল মিলাতে হচ্ছে অসুবিধার সম্মুখীন হয় তাদের আবার নতুন করে training নিতে হয় বা হচ্ছে তারাও ঠিকমতো বুঝতে পারেনা তারা যেহেতু বুঝতে পারেনা তাহলে তারা শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা দেয় এটা একটা কঠিন মানে প্রশ্ন হয়ে দাঁড়ায় হ্যাঁ সেটাই

হ্যাঁ এইবার কিন্তু সবাই কিন্তু বই চাইতেছে না এখন বইগুলো ধীরে ধীরে দিতে আসছে আস্তে আস্তে একটা এবার একটা একটা করে একদম কালকে না আজকে আমার মামাতো ভাই class শিশু শ্রেণী বড় one এ মানে ওই টা আজকে বই দিয়েছে সবগুলা এতদিন দেই নাই আগে তো বছরে প্রথমেই প্রায় দিত মানে january মাসের প্রথম এক তারিখে সবগুলা বই দিয়ে দিত হুম হুম আমরা একটা পুরো বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে বই উৎসব দেখতাম যেটা এবার আমরা মৃত্যুর হইনি যেটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক একটা ব্যাপার

আ জি আমি খুলনার শহরে থাকি আ তো আমাদের খুলনা শহরের শিক্ষা ব্যবস্থা বেশ ভালো যেহেতু আমি একটা বিভাগে স্বাভাবিক থাকি এখানে প্রচুর পরিমাণে school college আছে আ শিক্ষার মান ভালো আমাদের হচ্ছে খুব বেশি কষ্ট করতে হয় না আপনি যে বললেন যেমন আপনারা একটা দ্বীপ অঞ্চলে থাকেন তো school college এর সামনে আমাদের হচ্ছে বিশেষ করে একটা ভালো medical নাই একটা ভালো মানে শিক্ষা ব্যবস্থা নাই সব দিক দিয়ে নাই কিন্তু একটা দিক দিয়ে ভালো যে পুরা বাংলাদেশিদের পুরা বাংলাদেশে দ্বিতীয় স্থান হচ্ছে এই বেটা এই বিদেশির সন্দীপেরই এই স্থান আছে ফতেম্মা নহই সিলেট দিতেছে সন্দীপ থেকে এত উন্নয়ন হওয়া সত্ত্বে সন্দ্বীপে উন্নয়ন হচ্ছে না এতগুলো ইয়ে পাওয়ার সত্ত্বেও

অরে পুরা বাংলাদেশে প্রথম স্থান হচ্ছে সিলেট আর দ্বিতীয় স্থান হচ্ছে সন্দ্বীপ আমাদের দিয়ে আরে বিদেশী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

আচ্ছা তো আমার এলাকাতে ভাই মানে medical আছে খুলনা medical college hospital আছে বা হচ্ছে acquired এটা আছে engineering পড়ার জন্য আ তারপর হচ্ছে এটা কৃষি university আছে যেহেতু বিভাগীয় সব হয় আমরা পর্যাপ্ত পরিমাণের শিক্ষা মানে ব্যবস্থা আমাদের চালু আছে এবং সবকিছুর মান ভালো এক্ষেত্রে আমি নিজেকে blesed মনে করি সেটাও ঠিক আছে কিন্তু আমাদের এখানে এসে কি হচ্ছে এতটাই খারাপ আমরা যদি ভালো কোন লেখাপড়া করতে চাই তাহলে আপনাকে এখান থেকে চট্টগ্রামে চাইতে হয় আর হচ্ছে চট্টগ্রাম যায়রে সবগুলাই কিন্তু আচ্ছা এগুলোর ক্ষেত্রে যাওয়া সম্ভব না হয়তো বা লেখাপড়ার college এ যদি থাকা খাওয়া থাকা খাওয়া তো আর সবগুলোই দেওয়া সম্ভব না হ্যাঁ হ্যাঁ তখন হয় কি যে পড়ালেখা করার জন্য এক্ষেত্রে অনেক ভালো ছাত্র জুড়ে যায় এই কারণে অনেক ভালো ছাত্রী জুড়ে যায় পড়ালেখার খরচই বেশি কিন্তু তার ওই যে set up অমন যে বাসা ভাড়া হয়ে থাকতে হয় বা খাওয়া-দাওয়া match ওটারই কিন্তু তারা সমস্যায় পড়ে যায় বেশি

আর আমাদের এমনি এখানে কোন polytechnic এর college বা ওরকম কোন কিছু নাই বা কারিগরি শিক্ষার ওরকমও কোন ব্যবস্থা নাই আমাদের এই জায়গায়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 তাহলে আপনারা হচ্ছে ভালো একটা শিক্ষার মান পাবেন আপনাদের আর এত কষ্ট করতে হবে না বাহিরে যেয়ে পড়ালেখা করতেও হবে না না সেটা তো অবশ্যই ঠিক আছে যেমন আমাদের থেকে আরো মানে আর একটা আমাদের ভাষার একটা ইয়ে আছে union আছে এটাও দ্বীপের মত ওখান থেকে এসে আবার আমাদের এখানে পড়ে তো এরাও আছে অনেকটাই মানে ভোগান্তির মধ্যে পড়তেছে কারণ হচ্ছে তারা আরেকটা ইউনিয়ন থেকে আসছে তো এখান থেকে আমাদের মত হন দ্বীপ এটা হচ্ছে union আলাদা একটা দ্বীপ হয়ে গেছে মানে নোয়াখালী ওই দিকেরি আমাদের সন্দ্বীপের একটা union তো ওখান থেকে আসলে অনেকে টি ইয়ে লগে এর থেকেই পড়ালেখা করতে হবে ঐকারণে অনেকেরই সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যা আসলেই মানে তাহলে যদি আমার মনে হয় যে আপনাদের ওখানে যদি যাতায়াত ব্যবস্থাটা ভালো হয় তাহলে আপনাদের শিক্ষার মান অনেক ভালো হবে আসলে আমাদের এখানে যাতে হচ্ছে এর আগে ছিল না এখন একটা ইয়ে দিছি shit দিয়েছি তাও একটু বৃষ্টি হইলে বা একটু আকাশ মেঘলা মেঘলা করলে ছাড়ে না মানুষ যেকোনো ভোগান্তি সৃষ্টি হয় বিশেষ করে speed আগে ছিল আর আসলে লেখা হয় speed বাড়াই এখন হচ্ছে তিনশো আশি টাকা piece বারায় তারপরে সব দিক দিয়ে যাইতে আমাদের loss হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতে পারছি আ আসলেই মানে খুব বাজে একটা অবস্থা আ তো হচ্ছে উম আ আমাদের দেশের কিন্তু হচ্ছে আপনাদের মানে যারা মানে primary school এ যেসব teacher নিয়োগ হয় তারা কিন্তু সাধারণত ভালো ঘরের শিক্ষক রা আপনাদের সন্দ্বীপ মানে এই দ্বীপ জায়গাটাই যে চাকরি করতে চাই না তারা সব সময় শহরাঞ্চলে থাকতে চাই এক্ষেত্রে হচ্ছে আপনারা ভালো শিক্ষক পান না না অনেকে আমি অনেকে ই অনেকেই দেখছি প্রথমে এক দু'বছর থাকে সেটারা আবার চলে যায় যেমন আমরা high school এই আমি যেই high school এ ভর্তি হয়েছি ওই high school এ মানে ফরিদপুর থেকে তার কিছু দূর থেকে অনেকগুলো teacher আসছে এখন এর আস্তে আস্তে চলে যাইতেছে কারণ হচ্ছে এরা যাতায়াতের কষ্ট যেমন আমাদের বিশেষ করে আমরা যখনই এ ছিলাম তখন পাশখালি থেকে একটা teacher ছিল আমাদের বাংলার খুবই ভালো যাতায়াতের কারণে এক বছর থাইকে চলে গেছিল

আর বাইরে দেশে বাহিরের teacher গুলো আমাদের এখানে আসতে ছাড়ে না গায়ে পড়ে আসতো অনেকই মানে চাকরি দিতে হলো এক বছর থাকে তারপরে ইয়ে করে তারপরে চলে যায় আবার জি মানে এই কারণে হচ্ছে আপনারা ভালো শিক্ষক পাচ্ছেন না আমার মনে হয় যে এই কারণে আপনাদের শিক্ষার মান ও খারাপ হচ্ছে হ্যাঁ সেটাই আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইখানে দেখুন ছোট ছোট বাচ্চা গ্রাম অঞ্চল

অনেক সব বর্ষাকালে তো পানি উঠে যায় আপনারা যে জায়গায় এসেছেন পানি উঠে যায় তো বাচ্চারা আসতে অনেক কষ্ট হয় school এ আর রাস্তাগুলো বিশেষ করে কাদা পা ফাঁকা গুলা একদমই কম যেটা হচ্ছে main road এর যে ফাঁকা আর সবগুলা দিয়ে তো মানুষ চলাচল করে না মানুষ তো যারা গ্রাম ছেড়ে বা বাহিরে থাকে এরা তো পাশেই যে road গুলো আছে ওটা দিয়েই তো চলাচল করে ওটা দিয়ে আমাদের কষ্ট অনেক আচ্ছা আচ্ছা তো হচ্ছে আমি আশা করব যে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাক সরকার আপনাদের এলাকার প্রতি মনোযোগ দিক আপনাদের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হোক আচ্ছা মুরাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো

আরটিইস্লামালাইকুম উল্টা ভাবে যদি আমি বলি তাহলে বারো এবং পাঁচের লব্ধি হচ্ছে v কারণ এই victor টাকেই তো দুইদিকে ভাগ করে দেয়া হইছে তাহলে আমাদের v কত হবে জানো v হবে হচ্ছে এই দুইজনের লব্ধি এবং যেহেতু দুইজন সমকোণে আছে লব্ধি বের করা সহজ এরা হচ্ছে root over বারো square plus হচ্ছে পাঁচ square তো এরা হচ্ছে root over one sixty nine মানে হচ্ছে তেরো একক হচ্ছে kilomitre per hour এটা answer এবং তোমার option এ কি কি ছিল জানো তোমার option এ ছিল হচ্ছে সতেরো তেরো ষাইট এবং সাত তাহলে সতেরো তেরো এই হচ্ছে তেরো দুই number option তাহলে answer নিচের প্রশ্নটা এটাতো গেলো নিচের প্রশ্নটা আমার খুবই পছন্দ এটা মোটামুটি ধরে নাও যে যাদের concept নাই তারা ninty percent এই question টা পারবেনা কেন পারবেনা আমি তোমাকে বলি question টা বলছে যে নিচের vector গুন কত হবে এইটা দিয়ে বলছে যে এটার গুন কর গুন করো কত হবে একটু তুমি যদি common sense ব্যবহার না করো এটা পেয়ে তোমার মনে হবে যে আল্লাহরে আল্লাহ খাইছে তাইলে এইটার সাথে এইটাকে cross গুন করে ফেলি cross গুন করে যে result পাবো সেটার সাথে এটাকে dot গুন করি এইখানে কি দিছে আসলে খেয়াল করো তোমাকে প্রথমে বলছে যে এইটার সাথে এইটা cross গুন করো কোনো সমস্যা নাই করলাম মনে মনে যদি আমি cross গুন করি তাইলে এই পুরা রাশিটা খেয়াল করো এই পুরা রাশিটা বলোতো কি রাশি হবে এটা অবশ্যই কিন্তু vector রাশি হবে এই বিষয়ে কোনো সংশয় আছে answer হচ্ছে না আমাদের এ পুরা রাশিটা হবে হচ্ছে একটা vector রাশি ঝামেলা হইছে এই vector এর সাথে দেখো আবার দুইদিকে দুইটা দাগ দেওয়া আছে দেখছো তাইলে দুইদিকে যদি দুইটা দাগ দেওয়া থাকে তখন বলোতো এই পুরা রাশিটা যেটা আমি এখন ঘিরলাম এইযে এটা কি হয়ে গেলো এটা হয়ে গেলো হচ্ছে scalar বুঝলে কি বললাম এইযে দুইটা দাগ দেওয়া আছে মানে হলো আমি vector এর মান বের করছি তখন সেটা হয়ে গেলো হচ্ছে scalar এখন তুমি দেখো বামপাশে কি আছে বামপাশে এই রাশিটুকু হচ্ছে vector নাকি এইটা আছে হচ্ছে vector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

প্রচুর alert থাকতে হবে যেমন ধরো আমি তোমাকে বললাম যে তুমি এটা বের করোতো i dot j dot মনে করো বললাম হচ্ছে k তুমি এরকম কিছু একটা হয়তোবা মানে বানাতে পারো answer কিন্তু এটা তুমি কিন্তু করতে পারবা না কারন দেখো j dot k এটা কিন্তু scalar এ গুণফল করলা তো এটা একটা scalar রাশি scalar এর সাথে তুমি vector এর কখনো dot গুন করতে পারো না clear তো এটাও যদি কিন্তু পরিক্ষাতে তুমি কখনো পাও বুঝবা এটারও কোন answer নাই এটা তুমি করতে পারবা না এবং সবথেকে মজার বিষয় কি জানো অনেক student মনে করবে যে আচ্ছা j dot k আমি তো জানি এটাতো zero বললাম yes এটা zero তইলে ভাই zero এর সাথে আমি যা ইচ্ছা গুন করি সেটাতো zero ই হবে তাইলে এইটার answer তো ভাই zero বলাই যায় and do you trust me এটা যদি আমি MCQ তে দিয়ে বলতাম যে i dot j dot k এর মান কত আমি এক number option টায় আমি হয়তোবা লিখে রাখতাম হচ্ছে zero এক number option টায় আর হয়তোবা d তে হয়তোবা দিয়ে রাখতাম যে none none মানে possible না maximum student যাদের এই concept সম্পর্কে ধারনা নাই তারা মনে করবে যে আচ্ছা ভালো তো j dot k এটাতো বুজতেই পারতেছি এটাতো zero তাহলে zero এর সাথে মহাবিশ্ব গুন করে দিলেও তো মহাবিশ্ব zero হয়ে যাবে তাহলে আমি এই দাগটা দিয়ে আসবো হচ্ছে zero তে কিন্তু তুমি দেওয়ার সাথে সাথে কিন্তু বাঁশ খাবা কারন এটা তুমি বলতেই পারবা না এটার কোন answer নাই আমি কথাটা বুজতে পেরেছ কি বললাম এটার কোন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 one by two মানে হচ্ছে two inverse তাহলে এইটা মনে করো দিয়ে আমি তোমাকে a number option বলে দিচ্ছে হচ্ছে যে this is a vector inverse তাও মনে করো আমি এরকম লিখে দিছি যে a inverse তুমি তো পেয়ে a inverse এ tick মারলা এটা এটা হবেই না vector এ কোন ভাগ বলতে কিছু নাই তাহলে এখানেও তোমার যদি option এ থাকে option হচ্ছে হবে none তার মানে হলো এই ধরনের operation তুমি করতে পারো না তাহলে কোন expression যদি তোমার সামনে কখনো আসে তোমাকে আগে বুঝে নিতে হবে যে এটা কি করা যাবে নাকি এটা করা যাবেনা আশা করি তুমি আমার main point of view বুঝতে পেরেছো যে আমি তোমাকে এখানে কি বলতে চেয়েছিলাম তো question টা কিন্তু ভালো করে পড়াটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ otherwise answer করতে পারবা না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 তো তুমি সবসময় মনে রাখবা concept টা হচ্ছে এমন যে এইটা মনে করলাম x এইটা মনে করলাম y আর এইটা মনে করলাম হচ্ছে আমি z concept টা হচ্ছে এইটা মনে করো আমি বললাম a বিন্দু আর এইটা মনে করো আমি বললাম হচ্ছে b বিন্দু ঠিক আছে এটি a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এতো এটা হচ্ছে a আর এটা হচ্ছে b তাহলে তোমাকে এর vector টা দেওয়া আছে মূলত এটা হচ্ছে a vector আর এটা হচ্ছে b vector ঠিক আছে এখান থেকে তোমাকে বলা হইছে যে এই a b vector তা কত সেটা বের করো মানে এই a b vector টা তোমাকে বের করতে হবে এই vector টা হচ্ছে a b মানে তুমি এখানে সহজ করে কিন্তু ত্রিভুজ সূত্র use করতে পারো কিভাবে এই মূল বিন্দু সাপেক্ষে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a b তাহলে এই a এর সাথে তুমি যদি খেয়াল করবা a b কে যোগ করো বলোতো কি পাবা তুমি পাবা হচ্ছে b vector ত্রিভুজ করছে এইটা plus এইটা সমান সমান হচ্ছে b vector তাহলে আমাদের দেখো a b বের করার পদ্ধতি হচ্ছে খুব সহজ আমার b বিন্দু থেকে বা b vector থেকে a vector টা বাদ দিতে হবে মানে সহজ কোথায় b হচ্ছে আমাদের শেষ অবস্থান vector আর a হচ্ছে আদি অবস্থান vector অর্থাৎ সবসময় তোমার দায়িত্ব শেষ থেকে আদি বিয়োগ করা কি বললাম কথাটা শেষ minus আদি শেষ minus আর যখন বলতে পারো এটাতো স্থানাঙ্ক এটা vector কিভাবে আপনি পাচ্ছেন তুমি একটু চিন্তা করতো এটা zero সাপেক্ষেই যদি তুমি চিন্তা করো তাহলে এইটাকে তুমি এমন লিখতে পারতা না এই যে five i plus four j

যেমন এখানে আছে আট x অক্ষে এখানে আছে পাঁচ আট minus পাঁচ কত হয় তিন তাহলে three i had বুঝতে পেরেছো এবার ছয় minus চার কত হয় দুই তাহলে two j had এবার পাঁচ minus তিন কত হয় দুই তাহলে two k had এই হচ্ছে vector টা তাইলে a দেওয়া আছে b দেওয়া আছে vector হচ্ছে এইটা এখন এর মান বের করতে হবে সেটা আরো সহজ তাহলে আমাদের a b এর মান যদি আমি বের করতে চাই সেটা হবে root খেয়াল করো three square plus two square plus two square তার মানে আহ তিন তিরিকে নয় আর চার তেরো আর চার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 পাঁচ minus তিন দুই তাহলে নয় আর চার তেরো আর চার সতেরো answer হচ্ছে root সতেরো root সতেরো সতেরো না কিন্তু root সতেরো এইটা গেলো এবার পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে তোমাকে বলছে a equal to minus b হলে a equal equal to কত

এবং বিপরীত দিকে এইটাকে আমরা বলি হচ্ছে a equal to b তাইলে দুইটা sector কি parallel না এটা বিপরীত দিকে আছে but এটাতো parallel সুতরাং তোমাকে যেহেতু এটা প্রশ্ন করা হইছে তুমি এইটার answer দিবা হচ্ছে দেখো কিভাবে a cross b সমান্তরাল vector যদি হয় cross গুনফল কত হয় zero তাহলে এটার answer হচ্ছে শূন্য কথাটা বুঝতে পেরেছো আমি কি বললাম এখানে হচ্ছে তুমি এভাবে বলতে পারো a parallel b ফলে a cross b equal to শুন্য এখন তুমি শূন্যর উপর vector চিহ্ন দিতেও পারো নাও পারো because ওটাতো আসলে zero ই question এ অথবা থাকতেও পারে নাও পারে যদি তোমাকে দুইটা প্রশ্ন এমন দেয় যে একটা শূন্যের উপর vactor চিহ্ন নাই আরেকটা শুধু শুন্য এর উপর vector চিহ্ন আছে তখন তোমাকে শূন্যর উপর vector চিহ্ন দিতে হবে শুন্য vector বুঝায় ঠিক আছে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 তো তুমি কি করবা তুমি a cross b কত a cross b এর মান হচ্ছে ab sin theta তাই না বুঝো এটা হচ্ছে ab sin theta modular দেওয়া আছে তার শুধু মান আর a dot b মানে কত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 একটু দাঁড়াও তো আমি কি ঠিক লেখছি? a cross b ab sin theta a dot b ab cos theta উম ঠিকিতো আছে sin theta by cos theta equal to one মানে ten theta আচ্ছা এবার নিচের প্রশ্নটা দেখো বলছে দুটি vector এর scalar ও vector গুণফল এতো গুন এতো vector বুদ্দি কোন কত খেয়াল করো scalar গুণফল এর মানে হলো ab আচ্ছা প্রথমে vector গুনফলটা লেখি করতে সুবিধা হবে তাহলে vector গুণফল হচ্ছে ab sin theta vector গুণফল এর মান দেওয়া আছে six root three six root three খেয়াল করবা আর scalar গুণফলের মান দেওয়া আছে আঠারো scalar গুণফল মানে হচ্ছে a b cos theta এটা হচ্ছে আঠারো এই দুইটা জিনিস তোমাকে দেওয়া আছে তোমাকে বলা আছে দুটা vector এর vector গুনফল six two three এই যে vector গুনফল six two three এর মান আর scalar গুনফল হচ্ছে আঠারো এইখান থেকে বলছে দুইটার মধ্যবর্তী কোন বের করতে বা theta বের করতে তাহলে এখন ভাগ করে দিবা ভাগ করলে দেখো a b a b বাদ যাবে বামপাশে থাকতেছে sin theta by cos theta মানে হলো ten theta আর এখান থেকে তোমার থাকবে হচ্ছে ছয় তিন ছয় আঠারো আর root three দিয়ে কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে শুধু নিচে root three তাহলে ten theta এর মান হবে হচ্ছে one by root three তাহলে ten theta যদি one by root three হয় তাহলে theta এর মান হয় হচ্ছে thirty degree অথবা যদি pie এর সাহায্যে বলে তাহলে answer হচ্ছে pie by six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 মাথা খাটলে তুমি এমনি এটা করতে পারবা ইনশাল্লাহ এখন board এ যে দুইটা প্রশ্ন লেখা আছে এই দুইটা প্রশ্ন হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঠিক আছে তুমি প্রথম প্রশ্নটা দেখো এটা অনেকেই confuse থাকে এটা বেশ আগের প্রশ্ন তোমাকে বলছে যে এই চারটা আহ চিত্র দেওয়া আছে চিত্র দিয়ে বলছে যে নিচের কোন চিত্রটি r equal to p minus q কে উপস্থাপন করে তো এখন এইটা মানে তোমার এইখান থেকেই বের করতে হবে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 এই জিনিসটাকে সম্ভবত তুমি লিখতে পারবা হচ্ছে q টাকে বামপাশে আনলে আমি এখানে লিখে দিচ্ছি p equal to তুমি বলতে পারবা r plus q দেখো তো বলতে পারবা কিনা just q টাকে তুমি বামপাশে যদি আনো তাহলে p equal to বলতে পারবা হচ্ছে r plus q এর মানে হলো কথাটা বুঝো এর মানে হলো r এবং q এর লব্ধি হচ্ছে p তাহলে ত্রিভুজ সূত্রটা কি ছিল যে কোনো একটা ত্রিভুজে দুইটা বাহু যদি একই ক্রমে দুইটা vector প্রকাশ করে তাহলে তিন number বাহুটা বিপরীত ক্রমে তাদের লব্ধি প্রকাশ করবে এবার দেখি আমরা এখানে কি কি পাচ্ছি এখানে খেয়াল করো এখানে এখান থেকে এইদিক বরাবর বলা আছে হচ্ছে p

মানে এই চিত্রটা তোমাকে বলছে যে p আর q এর লব্দি হচ্ছে r vector clear এবার এখানে আসো এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের p আবার এখান থেকে ওই same direction এ আছে হচ্ছে আমাদের r এইদিকে আর বিপরীত দিকে আছে হচ্ছে q তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রম ধরো তুমি এখানে কি বলতে পারবা এটাকে বলতে পারবা যে p plus r is equal to হচ্ছে q এখান থেকে এইটা বলতে পারবা এবার c number এ আসো দেখো c number কি বলছে c number এ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে r r থেকে আবার এইদিকে আছে হচ্ছে আমাদের জন্য q তাহলে আমাদের এইখানে ক্রম হচ্ছে এইটা so এইটাকে তুমি লিখতে পারবা যে r plus q সমান সমান হচ্ছে p vector অর্থাৎ r এবং q এর লব্দি হচ্ছে p vector আর এইটাকে কি লিখা যাবে দেখো তো এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে p আর এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে r তাহলে এই হচ্ছে ক্রম so এইটাকে আমি বলতে পারবো যে p plus r is equal to এখানে তুমি কিছুই বলতে পারোনা কারণ দেখো এটা বিপরীত ক্রমে নাই p r q p plus r plus q

শুভ সন্ধ্যা আমি নেহা শর্মা আমাদের আজকের আলোচনার বিষয় নিয়ে আমাদের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আমরা আবার ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর আমার সাথে আজকে আছে প্রভাত দাস তো আমরা আলোচনা করছিলাম যে উম কি রকম মানে কিভাবে মানুষ নিজেদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের আর কি যে যেটা ভালো লাগে তার সে সেরকমভাবে আহ মনোরঞ্জন খুঁজে পায় তো সেই ব্যাপারে আমরা আমরা বলছিলাম যে কিভাবে মানুষ উম Phone আমাদের যেমন এখনকার smartphone বলো কিংবা উম এই mobile phone এর মাধ্যমে কেউ

একদমই আমি আমাদের আলোচনায় বলে এটাই শেষ করেছিলাম যে প্রথম পর্যায়ে আলোচনায় যে মনোরঞ্জনের দিকগুলো

সঠিক হয় এবং যেখান থেকে আমাদের আহ development ও হবে এবং সেই সাথে সাথে আমরা অনেক কিছু শিখতে পারব জানতে পারব আহ তো family আমাদের কাছে একটা ব্যাপার ছিল যে family কে priority যেন সবার আগে দেওয়া হয় তো অবশ্যই আজকে আমরা অবশ্যই একটা জিনিস বলেছিলাম যে আমরা কোন মাধ্যমটাকে মনোরঞ্জন হিসাবে নিয়ে বেছে নিয়েছি এবং কী ভাবে মনোরঞ্জনের জায়গা গুলো দিই তো অবশ্যই তোমার কাছে প্রথমেই জানার চেষ্টা করব যে তুমি মনোরঞ্জনের জায়গা হিসাবে কোন জায়গাগুলোকে বেছেছো উম দেখো আমি তো আগের প্রথম পর্যায়ে আলোচনায় বললাম যে আমার আমার গান শোনা গান শুনতে ভালো লাগে তার পরে উম গল্পের বই পড়তে ভালো লাগে এছাড়াও আমি যদি সময় আমি যেটুকু অবসর সময় পাই আমার দিনের শেষে আমি আমার বাড়িতে আমার মা ভাই বাবা সবার সাথে সময় কাটাতে পছন্দ করি সবার সাথে বসে একসাথে বসে TV দেখলাম TV তে একটু খবর দেখলাম নয়তো কোনো বাংলা cinema বলো বা যে ধরনেরই cinema হোক সেটা বসে দেখলাম নাহলে একটু গল্প করলাম নয়তো কিছু খাবার জিনিস বসে খেলাম এ ছাড়াও তুমি দেখবে বসে বসে সময় কাটানোর জন্য কিংবা মনোরঞ্জনের জন্য অনেক কিছু করতে পারি বসে বসে লুডো খেললাম কারাম খেললাম মানে যে ধরণের মানে indoor game গুলো বললাম যেগুলো ধর আমাদের obviously করা যায় একদম আমি উম প্রভাত বিনোদনের জন্য কোন কোন রাস্তা গুলো পছন্দ করো বিনোদন মানে কিভাবে বিনোদন হতে তুমি পছন্দ করো একটু যদি বলো আহ দেখো

মনোরঞ্জনের রাস্তা যে যেভাবে বেছে নেয় আমার যেটা সব থেকে best লাগে আমি social media র কিছু application use করি আহ যেটা entertainment এর সাথে সাথে আমার earning ও দেয় আহ তো সেরকম এর জন্য আমি অবসর সময়টা সেখানে দিই এবং নিজের creative skill গুলোকে তুলে ধরার চেষ্টা করি বর্তমানে এইরকম social media application অনেক রয়েছে তো সে রকমই একটা application ধরো শেয়ার চ্যাট যেমন আছে আমি ওটাতে অবশ্য সময় কিছুটা spend করি তার সাথে সাথে গান অবশ্যই মানে খুবই পছন্দের

সম্ভব হয় না ওটা তো ইচ্ছে ওটা আর থাকে bathroom singer যেটাকে বলা হয় আমরা

normally হ্যাঁ তো বাকি সময় আরেকটা যেটা বিষয়ে cinema বা এ সবে স~ সময় খুব একটা বেশি spend করি না যেটাতে করি সেটা হচ্ছে comedy video মাঝে মাঝে যখন brain পুরো sturf হয়ে যায় তখন এটা মনে হয় যে একটু নিজেকে হাসানোর প্রয়োজন আছে তখন কিন্তু comedy video আমি already দেখা start করে দিই তো এটা কিন্তু আমাকে অনেকটা relief দেয় একদম বাস্তব কথা হয়তো হম এখন দেখবে প্রভাতেই তুমি যেটা বললে খুব ভাল জিনিস বললে মানুষ এমনি সময় তো আমাদের পক্ষে সারাদিন এই হাসি ঠাট্টা এগুলো সব সময় হয়ে ওঠে না কিংবা করাও সম্ভব হয়ে ওঠে না মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা আছে যেগুলো মানে বলতে গেলে মনোরঞ্জনের দিক থেকে না এই জিনিসগুলোর মধ্যে যে ডুবে থাকা বলো যে একটা জিনিস কিনে সেটাকে বাস্তব ভেবে নেয় কিন্তু তার মধ্যে ডুবে গিয়ে নি~ নিজের যে সমস্যাগুলো সেগুলো থেকে তুমি ভুলে থাকতে পারবে তুমি একটু ভাল থাকতে পারবে তোমার যে চিন্তাটা সেই চিন্তার বাইরে গিয়ে একটু চিন্তামুক্ত হতে পারবে একদম বুঝতে পেরেছি তুমি কি বলতে বললে তো এই ক্ষেত্রে আমি এরকম অনেকগুলো channel আছে বলো সেগুলো মানে phone এ

আ~ আমাদের life কিন্তু শুধুমাত্র যে আমরা entertainment এর জন্য পুরো life টাকে ভাসিয়ে দেবে এমন নয় আমাদের কিছু করণীয় থাকে

তারা রোজ রোজ নতুন নতুন আবিস্কার করছে নতুন জিনিস নিয়ে মজে থাকছে সেটাই তাদের কাজ বলতে পারো সেটাই তাঁদের ভালোলাগা ভালোবাসা সবটাই তো তাঁদের সেটা জুড়েই না একদম হম আর আমি এই ক্ষেত্রে তোমাকে বল মানে তোমার থেকে আমি জানতে চাইবো যে ধরো মনোরঞ্জনের জন্য আমরা যে রাস্তাগুলো বেছে নিই কিংবা যে পথগুলো আমরা বাছি সেগুলো মানে কীরকম ধরনের হলে সেগুলো আমাদের মধ্যে কোনও বাজে প্রভাব ফেলবে না আমি এটা তোমার থেকে জানতে চাইব আর দেখো এই বিষয়ে, যেটা সব থেকে বড়ো কথা আমাদেরকে যে দিকগুলো প্রথম কথা হচ্ছে, আমাদের way টা ঠিক করতে হবে যেটা তুমি বললে যে actually কোন রাস্তা তো আমাদের সব থেকে বড় কথা এখন যেটা বর্তমান generation হয়েছে ডুবেছে social media entertainment এর জন্য কিন্তু social media র পথ মানে আমার মতে বলা হয় যে প্রকৃত পথ নয় কারণ social media entertain করে মানুষকে কিন্তু এখানে addiction টা আমাদের কিন্তু বাজে একটা পথ দেখায় এবং আমাদের বিভিন্ন রকম effect ফেলতে সহায়তা করে অনেক কিছু ভুল ত্রুটি news ভুল ত্রুটি জিনিসের দ্বারা সেই entertain এর মাধ্যম যদি তোমার মানে ধরো ছবি আঁকা গান শেখা মানে গান করা কোন instrumental মানে সেগুলোর ক্ষেত্রে হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি উম safety হবে এবং ভালো হবে নিজের উম জানার এবং সমস্ত পথটা ঠিকঠাক থাকবে তো তুমি এ বিষয়ে কী বলতে চাইছো যদি share কর

তুমি এই জিনিসটা দেখবে যে ছোট ছোট শিশুদের এখন এই করোনা কিংবা করোনাকালীন সময় থেকে তাদের কী হচ্ছে পড়াশোনাটার জন্য শিক্ষাগত দিক থেকে তারা phone কিংবা এই যে smartphone মধ্যে তাদেরকে জরোজ মানে জড়াতে হয়েছে যেহেতু আমাদের সব কিছুই তো সেই time এ থেমে গেছিল না তো সেহেতু একদম বন্ধ হয়ে যাওয়া থেকে সরকার থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে বিভিন্ন ধরনের এই যে

online মাধ্যম টা আসার ফলে আহ একটা problem তো হচ্ছে বা একটা issue এসেছে

আস্তে আস্তে addicted হয়ে যাচ্ছে, হ্যাঁ তারা ধরো শুধু যে এটাকে online purpose এর মাধ্যমে পড়াশোনা টাকে বেছে নিয়েছে এমনটা নয় তাঁরা আরও এটার সাথে সাথে ধরো social media র ব্যবহার শিখে যাচ্ছে

choose করছে তো এগুলো একটা তো বাজে দিক বা বাজে প্রভাব তো ফেলছেই so সেইজন্য আমি বলেছিলাম যে age একটা থাকে তো সেই age অনুপাতে অবশ্যই আহ প্রত্যেকের entertainment এর জগৎটাকে একটু আলাদা করা উচিত

শুধু যে আমি এক্ষেত্রে বলব দেখবে শুধু যে entertainment এর জন্য একটা phone কিংবা বাড়িতে বসে শুধুমাত্র TV র সামনে এসে বসে পড়লাম TV তে একটা movie দেখে নিলাম এগুলো কিন্তু এগুলো ছাড়াও entertainment এর অনেক কিছু আছে ধরো আমি খেলার জগতে তোমাকে বলতে চাই, খেলাধুলার জগতে entertainment গুলো ক্ষেত্রে খেলাটা দেখবে মানুষের একটা অবসর সময় একদম আমি আগেই বলেছিলাম যে যেমন গান শোনাটা কিংবা গান পছন্দের গান কিংবা পছন্দের গায়ককে পছন্দ করা মানুষের মধ্যে একটা অনুভূতির কাজ করে তেমন খেলাধূলাও কিন্তু একটা মানুষের অনু~ অনুভূতির বিষয় মনোরঞ্জন বা বিনোদনের জায়গা

যেখানে তুমি খেলাধুলোর মাধ্যমে কিন্তু নিজেকে প্রচুর পরিমাণে develop করতে পারবে আহ খেলাধুলোর দ্বারা তুমি অনেক কিছু শিখতে পারবে আর plus এখানে আমাদের যে general knowledge সেটা তৈরি হবে ঠিক আছে তো প্রত্যেকটা বিষয় একটা একটা দিক রয়েছে যেখান থেকে আমরা কোনও কিছু শিখি তো আমাদের বিনোদনটা সে রকমই হওয়া উচিত। আহ যদি তুমি বলো ক্রিকেট ক্রিকেট ইন্ডিয়া যথেষ্ট ভাল perform করে ক্রিকেট কিন্তু বাঙালির কাছে emotion আবার ফুটবলের কথায় যদি তুমি আসো সেটাও একটা emotion তো এটাই এই যে খেলা খেলাতে বিশেষ করে ক্রিকেটের উপর বলো ফুটবলের উপর বল কত মানুষ entertain হচ্ছে তারা দূর দূরান্তে এত দামি ticket কেটে সেখানে খেলা দেখতে যাচ্ছে stadium থেকে উপভোগ করছে কেউ বাড়ি থেকে উপভোগ করছে তো একটা বিষয়ে এরকম ধরনের চাহিদাগুলো যদি তৈরি হয় এটার মধ্যে একটা ভীষণ রকম ভাবে আনন্দ আমাদের মধ্যে সৃষ্টি করে আবার এর একটা ক্ষতিকারক দিক মানে ধরো তুমি এই মনোরঞ্জনের মধ্যে এতটা পরিমাণে যদি ডুবে যাও সেটা তোমার bad impact ও হতে পারে ধরো স্বাভাবিক আহ তুমি কোন কিছু একটা উম entertainment মানে হিসাবে তুমি কিছু একটা করছ এ বারে সেটা করতে গিয়ে তুমি failure হলে সেখানে কিন্তু তোমার একটা bad impact করতে পারে তো সেটার মাধ্যমটাকে সেই জন্য সবসময় সঠিক way তে রাখতে হবে আহ যেখান থেকে তোমার কোন problem হবে না বরং তুমি সেখানে কিছু শিখতে পারবে তোমার্ profit থাকবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই একদম একদম ঠিক বলেছ একদম আর আমাদের মানে আমি এক্ষেত্রে বলব, শুধু যে মানে ক্রিকেট কিংবা ফুটবল ফুটবল ক্রিকেট ছাড়া আমাদের সেরকম অনেক কিছু মানে আছে যে জিনিসগুলো দেখবেন ভলিবল কিংবা হ্যান্ডবল বল কিংবা অনেক কিছু আছে বিভিন্ন ধরণের ক্রীড়াপ্রতিযোগিতা গুলো আছে